intarest rate হিসাব করে আমি এটা বললাম। এখনকার হিসাবে এটা ছেড়ে দিন, এখন পাঁচ percent সাড়ে চার percent সুদ দিচ্ছে। দশ percent এর হিসাবে আপনি সাত লক্ষ কুড়ি হাজার টাকার মত পেতেন। কিন্তু আপনাকে এবার যদি আমি বলি যে আপনি যদি এই এক লক্ষ টাকাটা MRS এর share কিনে রাখতেন তাহলে ঠিক কুড়ি বছর বাদে অর্থাৎ আপনি যদি MRS এর share first জানুয়ারি দুই হাজার দুই সালে কিনতেন ঠিক তার কুড়ি বছর বাদে দুই হাজার একুশ সালের একত্রিশে ডিসেম্বর আপনার কত টাকা হতো ভাবতে পারছেন? ছিয়াশি লক্ষ টাকার বেশি। হ্যাঁ, এটাই share বাজার। share market এভাবেই আপনাকে আপনার জানা যে সমস্ত investment option গুলো রয়েছে তার থেকে অনেক বেশি অর্থ উপার্জনের সুযোগ করে দিতে পারে। আর আজকে এই share বাজারের basic অর্থাৎ যারা একদম নতুন তাদের ধারণা দেওয়ার জন্য এই episode টা সেটা হচ্ছে share বাজারের

শেয়ার বাজারের বিষয়ে basic conception নিয়ে তো আমরা আজকে আলোচনা করব, তাহলে প্রথমেই যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে শেয়ার বাজার কি? দেখুন শেয়ার বাজার শব্দটার মধ্যে আপনি কিন্তু কিছুটা ধারণা করতে পারবেন। যেমন শেয়ার বাজার। অর্থাৎ এমন একটা বাজার যেখান থেকে শেয়ার কিংবা ভাগীদারি কিন ভাগীদারি পাওয়া যায়। এবার পাওয়া যায় মানে কিনতে হয়। এবার এই ভাগীদারি কিংবা ভাগ আপনি বাজার থেকে যে কিনবেন সেটা কি কিনবেন? আমরাতো বাজারে গেলে আলু, পটল ইত্যাদি কিনি। এখানে কি কিনবেন? এখানে আপনি কিনবেন হচ্ছে company র ভাগীদারি। কিরকম? মানে ধরুন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 করা সম্ভব না। সেই জন্য company গুলো কি করে বিভিন্ন investor দের থেকে টাকা নেয়, বিভিন্ন মানুষের থেকে টাকা নেয়। সেই টাকাটা যোগাড় করে টাকাটা add করে মোট টাকাটা নিয়ে তারা business করে। এই capital টা নিয়ে তারা business করে। অ অর্থাৎ আপনি যখন share market থেকে share কিনছেন, আপনি ওই company র একটা অংশীদার হচ্ছেন। কিংবা বলা চলে একটা ছোট হলেও অংশের মালিক হচ্ছেন। আর এই শেয়ার বাজারে মোট তিন ধরনের মানুষ যুক্ত। এর বাইরেও অনেক অনেক কিছু রয়েছে। basic জিনিসটা বলছি যেটা আপনাদের জানা দরকার। সেটা হচ্ছে প্রথমত company যার share আপনি কিনছেন। দ্বিতীয়ত হচ্ছে সাধারণ মানুষ, আমি আপনি যারা share কিনছি। তৃতীয়ত খুব important আপনারা শুনে থাকবেন, সেটা হচ্ছে broker যাদের থেকে আপনি directly company র থেকে আমরা সাধারণ মানুষ কিনতে পারব না, আমরা share market মারফত কিনব এবং share market মারফত কিনতে গেলেও আমাদের সবার directly share বাজারে account থাকে না stock exchange এ। আমরা বিভিন্ন broker মারফত share কিনি অর্থাৎ মাঝখানে important figure হচ্ছে এই broker বা দালাল। share market এ যে stock exchange অর্থাৎ যেখান থেকে share বাজারের share কিনতে পাওয়া যায় সেখানে মূল দুটো stock exchange ইন্ডিয়াতে খুব important এখান থেকেই আমরা in general প্রায় সবাই share কিনি। সেটা হচ্ছে bombay stock exchange যাকে শুনবেন BSE এবং শুনবেন national stock exchange কিংবা NSE তো এই গেল হচ্ছে basic share বাজারের একটা concept যেটাই আপনি আপনাকে একটা ছোট্ট idea দিতে পারলাম। actually share কেনা মানে কি কেনা এবং কোথা থেকে কেনা যেতে পারে। এবারে আসছি যে আপনারা একদম beginner মনে রাখবেন এই episode টা একদম beginner দের জন্য একদম যারা

আপনাকে একটা demat account খুলতে হবে এটা আপনি শুনে থাকবেন। demat account demat account আপনি যে কোন জায়গা থেকে খুলতে পারবেন, আপনার ব্যাংকে গেলে ব্যাংকে খুলতে পারবেন। বিভিন্ন app থেকে খুলতে পারবেন। উম তবে আমি আমার নিজস্ব যে demat account সেটা ICICI securities এ আছে। আপনারা যদি ICICI securities থেকে demat account খুলতে চান নিচে description এ link দেওয়া রয়েছে, আমাদের ওই link থেকে ICICI তে আপনি demat account খুললে অনেক কিছু benefit পাবেন। যদি account খুলতে কোন অসুবিধা হয় আমাদেরকে phone করবেন আমরা help করব। তো যাই হোক আপনাকে demat account খুলতে হবে share market এ invest করতে গেলে savings account থেকে। কিন্তু এটা হয় না। দ্বিতীয়ত হচ্ছে যে এই demat account খোলার পর আপনি সেই সমস্ত demat account এর মধ্যে গিয়ে আপনি বিভিন্ন share এর নাম লিখে সেখান থেকে purchase করতে পারবেন। একেকটা demat account এর একেকটা company র software interface একেক রকম। সেইগুলো প্রত্যেকটা নির্দিষ্ট company র একটা help line বা guide line আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন কিভাবে invest করতে হবে। এবং আপনারা মনে রাখবেন যে আপনি যখন demat account থেকে share গুলো কিনছেন যেহেতু আমরা আলোচনা করছি যে কিভাবে invest করবেন সেহেতু invest করার সময় মনে রাখবেন এই কেনার সময় যে সমস্ত company র demat account খোলা আছে বা যে সমস্ত broker এর আপনার demat account আছে আপনি share ক্রয় কিংবা বিক্রয় দুটো সময়ই তারা একটা brokerage বা বাংলা কথায় একটু শুনতে খারাপ লাগে দালালি বাবদ একটা fees নেয় brokerage charge আপনি demat account খোলার পর এই brokerage cha charge টাও কিন্তু হিসাব করে নেবেন বা জেনে নেবেন company র থেকে। একেকটা company র broker charge কিন্তু একেক রকম হয়। আবার একই company র বিভিন্ন plan আছে আহ বিভিন্ন plan এর বিভিন্ন রকম brokerage charges থাকে। আপনি আপনার purchase করার আহ amount বা volume অনুযায়ী আপনি আপনার demat account এর plan choose করতে পারবেন কোন অসুবিধা নেই। এবার আসছি যে আপনি stock গুলো যে কেনাবেচা করবেন এইগুলো কিভাবে basically কেনাবেচা হয়। দেখুন প্রথমে company যখন stock market এ তার নাম enlist করে তখন সে নিয়ে আসে initial public offering অর্থাৎ সহজে IPOIPO তে কি করে, company প্রথম public এর জন্য তার যে আহ share আছে সেটা ছাড়ে। সেটা হচ্ছে IPO বিভিন্ন IPO বেশ কিছুদিন ধরে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 সেটা আপনি যদি market বেচেন সেটা আরেকজন কিনছে বলে আপনি বিক্রি করতে পারছেন। তো সুতরাং শেয়ার বাজারে যেভাবে আহ stock টা কেনা-বেচা হয় সেটা হচ্ছে একজন মানুষ কেনেন IPO র সময় company র থেকে তারপর সেই মানুষটা আবার একজনকে বিক্রি করেন। যিনি কিনতেন তিনি আরেকজনকে বিক্রি করছেন। এবার seller রা কিন্তু direct বিক্রি করে না। এখানেই আসে broker এর আরকি ভূমিকা।

তো এই হচ্ছে total procedure আমাদের যেটুকু জানার দরকার সেটা হচ্ছে আমরা যখন share কিনি, তখন market এ চলতি কোন share সেটা কারোর একটা share ছিল সেটা কিনলাম। আবার IPO ছাড়া আমরা যখন share বিক্রি করি তখন আমাদের share টা ভবিষ্যতে কেউ কিনবে সেজন্য আমরা বিক্রি করে টাকা নিয়ে চলে গেলাম। আর IPO র ক্ষেত্রে আমরা company র থেকে প্রথম একদম share টা পেয়ে যাই। এটা হচ্ছে একদম basic concept এরপরে আসছি share এর দাম কিভাবে নির্ধারিত হয়? দেখুন share এর দাম বাড়া-কমার উপর depend করে। যে share চাহিদা বেশি সেই share এর দাম বাড়ে। যে share এর চাহিদা কম সেই share এর দাম কমে। share এর চাহিদা কখন বেশি হয়? যখন company র লাভ বেশি হয়, যখন company র আহ future এ ভবিষ্যতে কোন একটা আহ কি বলবো future scope তাকে বড় কিছু করার সুযোগ থাকে তখন হয়। আরেকটা বিষয় হয় যেটা খুব খারাপ share বাজারের জন্য, সেটা হচ্ছে public sentiment অনেক সময় দেখা যায় কোন company র লাভ বা ভবিষ্যৎ অত ভালো নয়। কিন্তু বেড়ে যাচ্ছে কারণ public sentiment রয়েছে, কিংবা operator এর game রয়েছে। এগুলো থেকে একটু সাবধান থাকবেন। তবে share এর দাম মোটামুটি চাহিদা অনুযায়ী নির্ধারিত। এবার যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে ঝুঁকি। দেখুন আহ share বাজার নিয়ে যখন আমরাতো বাঙালি, আমি যেহেতু বাংলায় channel টা করছি আমি আপনাকে বলছি, আপনি আশপাশে eighty to ninety percent মানুষকে পেয়ে যাবেন যারা শুরুতেই বলবে না না, শেয়ার বাজার জুয়া খেলা, ঝুঁকির খেলা, এই না, ওই না। চরম negative জিনিস। তার কারণ হচ্ছে হ্যাঁ, ঝুঁকি কিন্তু আছে।

আমাদের bike চালানোর সময়তো একটা ঝুঁকি থাকে। আমরা কি সবসময় accident করি? করি না। কিন্তু ধরুন, কেউ যে জীবনে সাইকেল চালায়নি bike চালায়নি। আপনি তাকে bike টা হাতে দিয়ে বললেন

bike এ চাপলেন, অনেক speed চালাবেন বলে ভাবলেন, কিন্তু bike টা আপনি চালাতে জানেন না। তো ঝুঁকি তখনই বেশি। আর ঝুঁকি তখন কম যখন আপনি bike টা আসলে চালাতে জানেন। অর্থাৎ share বাজার টা বোঝেন, চেনেন। আহ তাহলেও কি আহ যারা বুঝছে তারা loss করে না? হ্যাঁ করে, তারা হয়তো একটা share এ loss করে। কিন্তু বাকি পাঁচটা share এ profit করে। তার কারণ তারা জেনে আসেন। অর্থাৎ আপনি জেনে bike চালালেও মাঝেমধ্যে হয়তো আপনার একটু-আধটু ধাক্কা লাগতে পারে। কিন্তু প্রত্যেকদিন কিন্তু আপনার ধাক্কা হবে না। বা ঝুঁকির সম্ভাবনা অনেকটা কম হয়ে যাবে। তো সেই রকমই আপনারা যদি একটু knowledge gain করেন, আপনারা যদি একটু জানেন, আপনারা যদি একটু খবর রাখেন অবশ্যই আমাদের channel টা একটু subscribe করে রাখেন। ঝুঁকি আমরা দায়িত্ব নিয়ে আপনাদের অনেক কমিয়ে দেব। এবার এই যে ঝুঁকি বা এই যে জিনিস। যেটা থেকে আপনার ঝুঁকি কম হবে loss কম হবে income বেশি হবে সেটার জন্য আপনাকে কি করতে হবে? দেখুন share বাজারে investor আমি trader দের কথা বলছি না এটা শুধুমাত্র investor দের কথা বলছি। প্রথমত আহ যারা long term investor তাদের জন্য বলছি, তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে retouch

একটু বোঝার চেষ্টা করতে হবে এবং তৃতীয়ত খুব important একদম star marks করে রাখুন। diversify portfolio করতে হবে। আমি বহু লোককে দেখেছি।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

দশটা, বারোটা maximum পনেরোটা অবধি company তে আপনি invest করে রাখতে পারেন। অল্প অল্প অল্প অল্প টাকা। তাহলে আপনার average interest rate টা কিন্তু positive এর দিকে থাকবে এবং সেটা অনেক ভালো interest আপনাকে gain করে দেবে। চার নম্বর কথা মনে রাখবেন ধৈর্য ধৈর্য ধৈর্য। একটা share কিনলেন, একটু দাম কমে গেল আপনি বেচে বেরিয়ে চলে গেলেন। loss হয়ে যাবে। আপনাকে patience রাখতে হবে, আপনাকে ধৈর্য রাখতে হবে standard company কিনে long term এ hold করতে হবে। profit তখনই আপনি পাবেন এবং অবশ্যই expert opinion নেবেন। আমাদের বাংল মানে বাঙ্গালীদের problem হচ্ছে আমরা যাকে তাকে expert ভেবে ফেলি। কেউ একজন বলে দিল এসে যে আমি অমুক share টা কিনেছি তিনি হয়তো কিনেনই নি। বলে দিল অমুক share টা কিনেছি তুমি কিনে নাও। কোটি কোটি টাকা profit হয়ে যাবে। আপনি কিনে ফেললেন loss হয়ে গেল। চায়ের দোকানে expert তো আমাদের পশ্চিমবঙ্গে ভরতি। আমি এরকম লোককেও দেখেছি যিনি চায়ের দোকান থেকে tips নিয়ে এসে share market এ invest করছেন। সেটা করবেন না সব সময় expert team এর opinion নিতে পারেন। যদি নিজে না বোঝেন expert দের কথা শুনুন। যারা এই জায়গায় সফল বা regular চর্চা করছে তাদের কথা শুনুন, আপনাদের লাভ হবে। আর এই সূত্র ধরে আমি বলে রাখি যে, আমরা এই expert opinion নিতে গেলে না একটা সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে যায় অনেক সময়। তার কারণ হচ্ছে bombay stock exchange এর বা national stock exchange এর অনেক মানুষের সাথে আমি গিয়ে কথা বলে দেখেছি যে, stock আহ portfolio আপনাকে বানিয়ে দেবে এর জন্য প্রচুর টাকা charge করে তারা। মানে এরকমও দেখেছি প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা charge করছে এরকমও মানুষ রয়েছে। তো আমরা তখন থেকেই ভেবেছিলাম এমন একটা system তৈরি করব যেখানে আপনাদের affordable price এ সেটা দিতে পারব। তো আমরা একটা research team তৈরি করেছি। সেই team টা আপনাদের প্রতিনিয়ত stock market সম্পর্কে important update দিতে থাকবে এবং আপনাকে expert opinion দিতে থাকবে। বিস্তারিত সেই facilities টা পেতেন মাত্র একশো উনষাট টাকা দিয়ে। join button টা press করে রাখতে পারেন যদি আপনারা খুব serious investor হন, যদি আপনাদের হাতে বছরে atleast

তারা কিন্তু অবশ্যই আশা করছি বুঝতে পারলেন stock market এর details টা। আপনাদের আরো কি কি প্রশ্ন আছে stock market নিয়ে comment করে জানান। আমরা একটা QNAepisode সেগুলোর সব কিন্তু জানাবো। আজকের episode এখানেই শেষ করছি তবে শেষ করার আগে আমাদের একটা গানের channel রয়েছে আপনারা যদি আহ গানের channel এ গান শুনতে ভালোবাসেন আমার বাংলা গানের channel description এ link দেওয়া রয়েছে সেখানে গিয়ে গান শুনতে পারেন। আর আমাদের এই video গুলো বানাতে সাহায্য করছে পৃথিবীর অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক পরীক্ষা গ্রহণকারী কেন্দ্র সুর ভারতী সংগীতকলা কেন্দ্র। আপনাদের মধ্যে যারা আঁকা, গান, নাচ কিংবা আবৃত্তি শেখান তারা অবশ্যই affiliation নিন সুর ভারতীর থেকে। সুর ভারতীর website link description এ দেওয়া আছে। আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার।

বাবা দ্বীপ সিংজি এর পরিবার সম্পর্কে বলি মাতা জিওনী জীর গর্ভ থেকে বাবা ভক্ত জি এবং মাতা জিওনজি গর্ভে তারানের সান্ধু জাট পরিবারে

বাবা দ্বীপ সিংজির প্রথম নাম বলুন বাবা সন্তানের নাম রাখেন দীপা কিছুক্ষন তার চেহারার যত্ন নেওয়ার পর এই সর্বগুরুদের পবিত্র স্থান শ্রী আনন্দপুর সাহেবের দশম শ্রী গুরু গোবিন্দ সিংজির পবিত্র চরণে চলে যায়। বাবা দ্বীপ সিং কখন অমৃতপান করেছিলেন? আনন্দপুর সাহেবের গুরু গোবিন্দ সিংজির পবিত্র চরণে যোগদান করেছিলেন এখানেই যুবতী দীপা সৎগুরুদের পবিত্র পদ্মের মাধ্যমে অমৃত উপহার পেয়েছিলেন। অমৃত উপহার পাওয়ার পর তার তার নাম রাখা হয় দ্বীপ সিং, সেই আনন্দপুর সাহেবের ভিতরে থাকার সময় আর্জি ভাই মনি সিংজির তত্ত্বাবধানে পবিত্র ধর্ম গ্রন্থ এবং গুরু বাণী কবির ঘরে অধ্যায়ন করেছে আপনি সর্বদা পবিত্র শ্লোক ও পাঠ করেছেন বসবাস করে তিনি একজন সুকথিত এবং দৃঢ় ইচ্ছা শক্তি সম্পন্ন গীত রচক এবং ধর্মীয় ব্যাক্তি ছিলেন খন্ডিত যোদ্ধা কুড়ি থেকে বাইশ বছর বয়সে বাবা দ্বীপ সিং একজন জ্ঞানী পান্ডিত এবং একজন সাহসী সৈনিক হয়ে উঠেন এক দিকে তিনি শিখ সম্প্রদায়ের মধ্যে পবিত্র গুরুবানীর জ্ঞান এগিয়ে দিতেন অন্য দিকে গুরুজীর আদেশ অনুসারে খন্ডে পথে অমৃত ঢেলে দিতেন একটি নতুন ধর্মীয় উচ্ছাস শিখদের মধ্যে পূর্ন অন্য দিকে সিং রা যোদ্ধা দের দল প্রস্তুত করতো এবং প্রয়োজনের সময় ময়দানে ই জঙ্গ এ যেত এবং উল্লাস করতো দশম পথসহ শ্রী গুরু গোবিন্দ সিং জীর শ্রী আনন্দপুর সাহেব ত্যাগ করার পর পৃথক হয়ে যায় মাঝার পেরিয়ে পবিত্র মন্দির তন্তমার সাহেব তালোয়ান জি সব জেলা বাথিন্দয় পৌঁছেন বাবা দ্বীপ সিং জী এর পবিত্র স্থানে গুরু পাঠসহ জীর চরণে উপস্থিত হয়েছিলেন তিনি একজন পুরো কীর্তনীয় এবং একজন ভালো লেখক ও ছিলেন গুরু কি চাষী যখন শ্রীগুরু গোবিন্দ সিং জী

পুনরায় শুরু করেন সেই সময়ে বাবা দ্বীপ সিং জী দশম পাঠ সাহায্যে আদেশ অনুসারে একজন লেখক হিসাবে কাজ চালিয়ে যান যখন গুরু পাঠসা জি দক্ষিণে যান

ও ভালোবাসার সাথে এই সেবাটি করছিলেন বাবাজি নিজেই একজন উচ্ছাকাঙ্খী এবং গুরবানী ও তার এই কারণে তারা এই কাজ টি বিশেষ আগ্রহ নিয়ে করতেন এবং স্থানীয় সংবাদ টি শিখি ধর্মে সচেতন করতেন এই সময়ে বাবাজি নিজহাতে শ্রী গুরু গ্রন্থ সাহেবের চারটি দিন নামিয়ে ছিলেন কথিত আছে যে ভাই মনি সিং জী শাহাদাতের পর বাবা দ্বীপ সিং জী এক মাত্র প্রধান শিখ পন্ডিত ছিলেন বারো উপহাগো সতেরো শতক সমগ্র খাইস্স সম্প্রদায়ের কোনো কল্পর থেকে বেরিয়ে সংগঠিত আকারে সমবেত হন থাইশাগঞ্জে সকল সংরক্ষণ কে একত্রিত করে বারোটি মিশালে বিভক্ত করা হয় যার মধ্যে বারোজন প্রধান যথোযাই নিয়োগ করা হয় এর মধ্যে একটি মিসালের নাম ছিল শহীদ মিশাল এ শহীদ মিশাল এর প্রধান যোথজার ছিলেন বাবা দ্বীপ সিং এই শতাব্দীতে ভারত বিদেশি হানাদার দের হাতে লুন্ঠিত হচ্ছে এবং এখানকার পুত্রবধূদের সম্মান ধুলোয় মিশে গেছে এই সময়ে মিশাল দের যথেজার রা এই আফগান হানাদারদের সাথে একসাথে লড়াই শুরু করে যার ফলে ভারতে লুন্ঠিত মূল্যবান জিনিসপত্র ফিরে আসে সেই শিখদের একটি অবিচ্ছেদ এবং সেরা দিক হলো এটি নির্যাতিত ও দরিদ্র দের রক্ষা করা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো পাহারাদার সেই সময় শিখ ধর্মের এই মহান অতিহ্য কে রক্ষা করে মুঘল ও আফগান হানাদারদের পরাজিত করেছে line কি আছে? আহমল সাহা দুরানির যিনি শিখদের বিরুদ্ধে প্রবল ভাবে ছিলেন এবং শিখদের নির্মূল করার জন্য ছিলেন, সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হিন্দুসস্থান আক্রমনে সময় দিল্লি যাওয়ার পথে কিছুক্ষন লাহোর দের অবস্থান করেছে, তিনি অমৃতসর শহর দন্তন করেন এবং ভেঙ্গে ফেলার শহরের ভবন এই আক্রমনে সময় অমৃর্ত্সর শহরে ইন্টার জামাল খান কতৃত্ব শ্রী দরবার সাহেব জী কে অবচিত্র করার খবর পবিত্র রথ কন্যায় যখন বাবা দ্বীপ সিং জী শ্রী দন্তমা সাহেব তলোয়ার জী শাহ সাপথে দিয়ে ছিলেন নিজের জায়গায় পৌঁছে তিনি মনে মনে অসহ্যের জাগ্ যন্ত্রনা অনুভব করলেন যারা শ্রী দরবার সাহেবের পবিত্রতা লঙ্ঘন করেছে

বাবাজীর নেতৃত্বে পবিত্র মন্দির রক্ষার জন্য উপস্থিত ছিলেন এভাবে দল খালসা সংখক অগণিত হয়ে গেলো দিয়াস নদী পার হয়ে সিং দলের মাঝে অঞ্চলে প্রবেশ করে তো তারণ তরান সিং দের পুরো দল প্রভুর পবিত্র মন্দিরে প্রার্থনা করেছিল এই শহর থেকে বেরিয়ে এসে বাবা দ্বীপ সিং জী একটি লেখা আঁকলেন এবং বললেন বললেন যে যার শহীদ হওয়ার জন্য প্রস্তুত তাদের এই লাইন টি অতিক্রম করা উচিত যারা শহীদ নয় তাদের এই লাইন টি অতিক্রম করা উচিত সে ফিরে যেতে চায় সমস্ত সিং রা চিৎকার করে লাইন পেরিয়ে অমৃতসরের দিকে যেতে লাগলো আফগান এবং সিংদের মুখোমুখি

যে শিখরা তাকে আক্রমন করতে এসেছে এই খবর শুনে জাহাং খান তার সহকারী আকাই খানকে শিখ দের আক্রমনের নির্দেশ দেন জাহাং খান নিজে ঘোড়ায় চড়ে সৈন্য বাহিনী নিয়ে অমৃতসর শহরের বাইরে গোহালওয়ার এর জায়গায় পৌঁছেন যেখানে সিং ও আফগানদের সংঘর্ষ হয় আফগানরা সিং দের প্রতিহত করতে পারেন তারা সিং দের সামনে মাঠ থেকে পালিয়ে যান এটি ছিল জাহাং খান এর সহকারী আতাই খান যিনি তার ভারী সেনাবাহিনী নিয়ে ফেঁসে ছিলেন পরিবর্তন করেছিল গামা খানের এই যুদ্ধে শিখ রা প্রাণ হারাতে থাকে সিং রা একে একে মরতে লাগলো এই যুদ্ধে সিং রা ধীরে ধীরে আফগান দের ধাক্কা দিয়ে অমৃতসর শহরের উপকন্ঠে টাকি উইন্ড গেটের কাছে গুরুদুয়ার রামসার সাহেবের কাছে পৌঁছে যায় বাবা দ্বীপ সিং জী আঠারো ছেড়ে কাছে দুধারী তলোয়ার শত্রুদের স্থির করে ঘুমাচ্ছে স্বপ্ন দেখতে দেখতে তার এগিয়ে যাচ্ছিলো এতে তারা গুরুতর আহত হয় আফগান শত্রু সেনাপতি আমল খান এগিয়ে এসে বাবাজী কে আক্রমন করেন। এরপরে বাবাজী এই যৌথ যুদ্ধে বাবাজীর এই সেই মুঘল সেনাপতি কে ঘটনাস্থলেই হত্যা করে কিন্তু একই সময়ে তিনি তার বাহুতে মারাত্মক ক্ষত পান যার কারণে বাবাজীর বুক তার ধড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বাবাজী মাটিতে পড়ে সিং বাবাজীর ধড়ের কাছে হাতজোড় করে প্রার্থনা করলেন বয়স এক ধরেন সিং কাহো বাচন তুমহারা জিৎ সিং রাহিও, তার পরে আত্ম আত্মভুতি দেওয়ার সাহসী শ্রদ্ধা বাবা দ্বীপ সিং জীর দেহটি খতিতে এসেছিলো এবং তিনি তার বাম হাতে তার পবিত্র সীসা রেখে যুদ্ধ করতে থাকেন তার তলোয়ার নিয়ে সখন্ড শ্রী হরমন্দির সাহেবের মন্দিরে পৌঁছান বাবাজী এখানে পৌঁছে অনেক পাঠান ও আফগান কে হত্যা করেছিলেন এভাবে খামসানের যুদ্ধে আফগান সেনাপতি দের হত্যার সাথে সাথে আফগান বাহিনীর মনোবল ভেঙে যায় এবং বাবা দ্বীপ সিং জী সখন্ড শ্রী হরমন্দির সাহেবের মাজারে পৌঁছে সাহাদাত পূরণ করেন শহীদ ধন সিং সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হরমন্দির সাহেবের সুরক্ষার জন্য শহীদ হওয়া সিং দের সৎ মরণে গুরুদুয়ার মন্দির সাহেব দিওয়ান হলের্ কাছে একই প্লাটফর্মে নিশান সাহেব ঝুলানো হয় সেই প্লাটফ্রমে কিছু সিং দের নাম খোদায় করা আছে বাবা দ্বীপ সিং জী শহীদ হার জোঠেদার বাবা বলবন্দ সিং জী শহীদ জোঠেদার বাবা হীরা সিং জী শহীদ জোঠেদার বাবা গোন্ডা সিংজি শহীদ জোঠেদার বাবা মেহেনাথ সিং জী শহীদ জোঠেদার বাবা রামসিং জী শহীদ জোঠেদার বাবা গোপাল সিং জি শহীদ জোঠেদার বাবা ভাগ সিং জী শহীদ জোঠেদার বাবা সজ্জেন সিং জী শহীদ জোঠেদার বাবা বাহাদুর সিং জী শহীদ জোবেদার জীবন উপোস উৎসর্গ করেছেন এই ভাবে বাবা সিং জী এৱ তার সঙ্গী সিং সাখো খন্ড শ্রী হরমন্দির সাহেব এর অর্থ বিত্ততার জন্য এবং ধর্মের জাতির গৌরবের জন্য অত্যাচারীদের কাছ থেকে প্রতিশোধ নিতে গিয়ে তাদের জীবন উৎসর্গ করে ছিল

বাবা দ্বীপ সিং জী সাহাজাত মন্দির গুরুদুয়ার রামচাঁদ সাহেবের কাছে যেখানে আজ পুরো যারা শহীদ বাবা দ্বীপ সিং জী সজ্জিত সেই হরমন্দির সাহেবের অনুষ্ঠানে যেখানে বাবা জীবন কে অর্পণ করেছিলেন সেকানে একটি পবিত্র স্থান ও রয়েছে গুরুদ্বার সাহেব শুভমান

ভগৎ সিং সম্পর্কে বলুন আজ ও ভগৎ সিং এর নামে নাম শুনলেই আমাদের রক্ত ফুটে ওঠে দেশের স্বাধীনতার জন্য তিনি যেভাবে সর্বস্ব উৎসর্গ করেছেন তার উধাহরন খুঁজে পাওয় কঠিন ইতিহাসবিদ রা তাকে শহীদ আজম বলে সম্মানিত করেছেন তাদের জীবন এমন এক আলোরছন্দ যা আমাদের কে ত্যাগের প্রতিপদ দেখান

ভগৎ সিং কখন এবং কোথায় জন্ম গ্রহণ করেন? সর্দার ভগৎ সিং সাতাশে সেপ্টেম্বর ঊনিশশো সাত সালে পাঞ্জাবে বঙ্গ নামক একটি গ্রামে একটি বিদ্রোহী পরিবারে জন্ম গ্রহণ করেন ভগৎ সিং এর পরিবার সম্পর্কে বলুন তার পিতার নাম কিষান সিং তার বাবা ও চাচা ছিলেন বিখ্যাত বিপ্লবী যেদিন তিনি জন্মগ্রহণ করেন মকর সিং এর চাচা অজিত সিং নান্দলায় থেকে মুক্তি পান এবং তার বাবা নেপাল থেকে দেশে ফিরে আসেন। ভগৎ সিং কিভাবে তার নাম ভগৎ সিং পেলেন